এথায় একটা পার্ক -এর সিন আছে ওইখানে গাছ ব্রিজ লাগা আছে গাছ ব্রিজ -এর রং তো হারা হারা দেখাচ্ছে।

পার্ক -এর র পার্ক -এর হমম হুম আ নানা রকমের ঘাস ঘাস ফুস লাগা আছে।

ঘরের পেন্টিং তো পিলা আর লাল রঙের আছে ওইখানে ধা গাছ ব্রিজ লাগা আছে উহা দের আগে।

এখানে কিছুটি সমান দূরে হুম দূরে একটা সা কিছুটা সমান রাখা আছে আর হুম লোক আওয়া যাওয়া করছে।

এথায় একটা বি হুম এ এথায় কটা বিল্ডিং আছে বিল্ডিং -তো হুম অ বড় বড় তিন মঞ্জিলার বিল্ডিং আছে নিচে--

আছে বটে উপরে ঝান্ডা লাগা আছে সবাইতে দেখতে ভালো লাগছে।

হুম ধরে ধরে বিল্ডিং আছে বিল্ডিং এর রং তো পিলা রঙের পেন্টিং করা আছে।

ধারে ধারে গাছ ব্রিজ আছে একটা একটা ঘর দেখাছে ।

এখানে টাওয়ার তো উচা আছে লোহার আছে আ ব্রাউন কালার -এর সবেইতে আছে।

এথায় একটা চার মঞ্জিলা বিল্ডিং আছে। বিল্ডিং এর রং তো হুম ইয়ে লালের রঙের আছে। ওইখানে--

এখানে মছলির বাজার আছে মছলির বাজারে নানা রকমের মছলি বিক্রি হয়েছে।

এথায় একটা টেবিল -এর উপরে কিছু সামান রাখা আছে ধারে হুম অনেক মতন ছেলে বসে থাকে।

পোস্টার তো কিছু জাগরুক করাবার জন্য পোস্টার লাগা আছে। কুরসি টেবল সবাই লাগা আছে।

এখানে একটা রাস্তা আওয়া যাওয়া করবার জন্য রাস্তা আছে রাস্তাতে বাস দাঁড়া আছে বাস -তে।

এ সিন্ টায় একটা রেশন দোকানের আছে রেশন দোকানের ঘরের হুম ঘরের ইস্তেমাল করবার জন্যে।

এথায় একটা সিন থাকে সিনের সিন থে ধারে ধারে গাছ ব্রিজ বড় বড় আছে ওইখানে--

গ্রামের লোক আওয়া যাওয়া করছে লোক ও দোকান ছোট ছোট দোকান আছে অ্যা সব আসসে অ্যা সবাই দেখতে।

এই সিন্ -থে একটা ফাংশন এর সিন্ আছে। এখানে ওয়েলকাম টু ট্যুরিসম --

কে ক্যাপিটাল অফ মহারাষ্ট্র অরঙ্গাবাদের সিন থাকে। ধারে ধারে হুম শো প্লান্ট লাগা আছে ফুল লাগা আছে।

লোক আওয়া যাওয়া করছে গেজেট লাগা আছে আর জলে সবাই এনজয় করছে।

এথায় একটা ইয়ামাহা শোরুম আছে ওইখানে স্কুটি দাঁড়া আছে কটায় স্কুটি দাঁড়া আছে লোক আওয়া যাওয়া করছে।

এথায় একটা মন্দির আছে মন্দিরে মন্দিরতো তাড়ের বিচে বিচে --

হ্যাঁ আছে মনে ঘর ঘর বোনা আছে আর ওইখানে ধরে ধরে গাছ ব্রিজ লাগা আছে সবাই--

তবে এই সীন -তে দেখতে অনেক মত মুরগা মুরগি আছে। এখানে ব পোল্ট্রি ফার্ম হুম পালন--

এম ধারে মু পাতলা রাস্তা যাবার জন্য গেট টা খোলা আছে। ওইখানে গাছ বৃক্ষ লাগা আছে। হারা ভরা সিন দেখাচ্ছে।

এই সীন তে একটা পাহাড়ের সিন থাকে ওইখানে গাছ ব্রিক্স সবাই লাগা আছে। গাছ সবে পাহাড়িটা দেখতে হারা ভরা সীন দেখাচ্ছে। নিচেতে--